দড়ি ধরে সেখানে দাঁড়িয়ে একটি ক্যামেরা - এর সামনে পোজ দিয়ে ছবি তুল--

ছবিতে দেখানো হয়েছে একটি বা--

এবং তার সামনের দিকে টু হুইলার টি--

পাঁচিল দিয়ে চারপাশে ঘেরা এবং আসপাশে অনেক গাছপালা রয়ে--

ছবিটি তোলা হয়েছে একটি রাস্তার মোড়ে। যে মোড় এর মাথায়--

এই স্ট্যাচু টির মধ্যে খুব সুন্দর ভাবে একটি টি শার্ট এবং জিন্স পড়ানো হয়ে--

ছবিতে দেখানো হয়েছে একটি সেলুন ।